এবং সে বিল্ডিং টির আশে পাশেও আছে কিছু বাড়ি এবং কিছু গাছপালা এবং সেখানে দুটি বাইক দাঁড় করানো আছে এবং আরেকটি বাইক এর মধ্যে একটি লোক দাঁড়িয়ে আছে।